খুব সুন্দর লাগছে দেখতে। আকাশটাও খুব সুন্দর এবং--

একটা ঘরও আছে ঘরটির কালার হলো সাদা কালার এবং পুরো আকাশটা খুব সুন্দর লাগছে।